এটি একটি আলমারি তৈরির কারখানা।

সে একটি সবুজ পাইন গাছের ধরে দাঁড়িয়ে আছে।

চায়ের দোকানটির সামনে একটি মেনু চার্ট রয়েছে.

যেগুলি হল একটি ঘড়ি গাছকৌটো একটি মূর্তি এবং বেশ কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট .

দোকানে নাপিতসহ কয়েকজন ব্যক্তি রয়েছেন.

প্রাচীলটির গায়ে বেশ কয়েকজন মহান ব্যক্তির ছবি আঁকা রয়েছে.

যেখানে গাড়ির বনেট খুলে ইঞ্জিন পরীক্ষা করা হচ্ছে।

এটি একটি ইয়ামাহা শোরুমের ছবি।

দূরে বেশ কিছু লোক দাঁড়িয়ে আছেন .

যেটির সামনে জিওর একটি নীল রঙের লোগো লাগানো রয়েছে এবং ডিজিটাল লাইফ কথাটি লেখা রয়েছে .

বিল্ডিংটির সামনে গেটের পাশে একটি দারোয়ানের ঘরও রয়েছে.

টিভিগুলোর স্ক্রিনে ছবি দেখা যাচ্ছে .

এই ছবিটি একটি আয়তাকার বাক্সের ছবি .

বাক্সটির ভিতরে পাথরের ওপর হাতের কাজের কয়েকটি টুকরো সংরক্ষণ করে রাখা আছে।

এবং বিল্ডিংটির নীচে ডানপাশে একটি ছোট্ট বেসিন রয়েছে।

বেলুন এবং লাইট দিয়ে ঘরটি সুন্দরভাবে সাজানো হয়েছে.

এই ছবিটিতে তিনটি বক পাখি দেখা যাচ্ছে।

যার সামনে চারটি নীল রঙের এন_বি_এস_টি_সি বাস দাঁড়িয়ে রয়েছে.

এখানে বেশ কিছু বিউটি প্রোডাক্ট সুন্দর করে সারিবদ্ধ ভাবে সাজিয়ে রাখা আছে।

এই ছবিটি হল একটি টি_ভি_এস শোরুমের ছবি।

রাস্তাটির সংলগ্ন ফুটপাতে কয়েকটি দোকান বসেছে.

এই গরুটির পেছনে একজন পুরুষ এবং একজন মহিলা দাঁড়িয়ে আছেন.

এই বেডটির পেছনে দেওয়ালে বিভিন্ন গ্রহ নক্ষত্র ইত্যাদি আঁকা রয়েছে.

নীচের জমি গুলোতে জল জমে রয়েছে।

গেট -টির ওপরে একটি বাঘের মূর্তি বসানো আছে।

গেটটির মধ্য দিয়ে কিছু মানুষ ফরেস্টে প্রবেশ করছে এবং কিছু মানুষ বেরিয়ে আসছে.

একজন ব্যক্তি মোটরের সাহায্যে পাইপ দিয়ে কিছু কাজ করছেন.

হোটেলটির বারান্দাতে তিনটে খাটিয়া এবং ভেতরে কিছু চেয়ার টেবিল রাখা আছে।

আরেকজন ব্যক্তি একটি প্রাচীরে খুব সুন্দর ছবি আঁকছে.

দোকানটির নাম হল ভারত সেলুলার ।

দোকানটির নাম হলো দ্য সিটি ক্যাফে .